হ্যাঁ বলো লক্ষ্মী কেমন আছো ভালো। আছি তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি চলছে। হ্যাঁ দি, কি করছো বলো?

হ্যাঁ আমিও বসে আছি কাজটাজ করলাম দিয়ে বসে আছি। হম আমিও কাজ সেরেছি কখন এই বসলাম। দি এখন কি চলছে বলো খবরটবর খবর আর কী বলব বলো তোমরাই খবর দাও

কাজ মোটামুটি চলছে এখন তো নতুন আমি তোমার হ্যাঁ আমার ঠিকই চলছে। হম খাওয়াদাওয়া কি খেয়েছো? না না এখনো খাওয়াদাওয়া কিছু করিনি। এই আমিও তাই সেই মানে নয়টা দশটার দিকে খেয়েছি এখন আর খাই নি। ও আচ্ছা আর বলো না কাজ তো করছি কিন্তু সামনে পরীক্ষা পড়ে গে।

ওটা নিয়ে খুব হ্যাঁ বলো পড়াশুনাটা কেমন চলছে পড়াশুনা চলছে ঐ মোটামুটি কাজের চাপ আছে এখন কী করে বা পরব কী করে কী করব বুঝতে পারছি না সব কিছু এক দিক থেকেই লেগে গেছে সেই তো আর সারাদিন কাজে ব্যস্ত থাকছো ওই রাত্রে গিয়ে কি পড়তে ভালো লাগবে সেটাই যা কাজে সব সময় কাজ নিয়ে থাকি এবার উম তোমার রাতে এসে পড়বো ওই energy টাও পাচ্ছি না উঃ হুঁ থাকবে না তো সকালে তাড়াতাড়ি করে এসে আর সারা সারাদিন office এর কাজ করে আবার সন্ধ্যেবেলায় গিয়ে পড়া ওইটা হবে না কিন্তু বাড়িতে তো কিছু বলছে না তোমার হ্যাঁ বাড়ির লোক তো বলছে যে পরতে হবে একটু না পড়লে হবে না সেই না পড়লেও তো নয় পরীক্ষাটা দিবা কিভাবে সেটাই এর আগে পরীক্ষাটা আবার দিতেও পারিনি আমি

এর আগে পরীক্ষাটা দিতে পারিনি মানে কাজে এত ব্যস্ত ছিলাম যে তোমার notice কবে দিয়েছে কবে পরীক্ষা ওগুলো কিছু check ই করতে পারিনি তা তোমার classmate রা phone করেনি বা কিছু করেনি না ওরা যাচ্ছে যে notice তো group এ দিয়েছে এবার ওরা যাচ্ছে যে আমি group হয়তো check করেছি তাও তুমি হয়তো যাবা একসঙ্গে যাব বা হয়তো দেখা সাক্ষাৎ হবে এরকম type এর কোন কথা তারাও কিছু বলেনি না না কারণ আমাদের সবারই বাড়ি তো দূরে দূরে ও হম মানে বন্ধুবান্ধবদের বাড়ি অনেক দূরে দূরে সব

সেটাই আমি তো phone ও তুলতে পারি না কারোরই কাজে এমন কাজে ব্যস্ত থাকি phone টা হয়তো DND mode করা থাকে বা silent করা থাকে বুঝতেই পারি না হম এটা খুব সমস্যা লেখাপড়া যারা করে তাদের পক্ষে কাজ লেখা পড়া মানে কঠিন ব্যাপার একবারে বলো হ্যাঁ গো একদম খুব কঠিন ব্যাপার তারপরে এটা তোমার আবার final year exam টা বেশি কঠিন

হ্যাঁ কিন্তু কাজটাও তো খুব দরকার না দরকার হলেও এবার কাজটার জন্য নিজের পড়ার carrier টাকে খারাপ করলে হবে না ওটাও তো দেখতে হবে

সে তো বটেই গো দিয়ে তুমি বলো তোমার ছেলেপিলের পরীক্ষাটরীক্ষা হল পরীক্ষা বলতে গেলে ওদের সেই মাসের একটা করে exam হয় এক মাস হয়ে গেছে january মাসের টা হল আর ছোটোটার প্রত্যেক সপ্তাহেই নেয় আর শনিবার শনিবার হয় আজকে হচ্ছে আজকে হয়ে গেছে যে আজকে দিয়ে এসেছে বাড়ি . দুটোই আর বড়োটা তো ধরো বাইরে থাকছে কোথায় থাকছে বাই বড়োটাকে দিয়েছি তোমার এই ভদ্রপুর abacus এ খুব বদমাশি করছিলো বাড়িতে থাকছিল মানে সামলানো যাচ্ছিল না eight এ উঠলো তো এবার ওর বয়সের তুলনায় বড়দের সঙ্গে বন্ধুত্ব করছিল এই আর কি যা ইচ্ছে তার উম আর কোনোরকম সামলানো আর ছেলে মেয়ে হলে তও বাড়িতে থাকে শাসনে থাকে এই ছেলে মানুষ এবার ওরা যা করছে আমিও তাই করবো এরকম দেখেই তো বদমাশি করছিলো এই বছরেই দিলাম আর কি এই

হম

ছোটোটা বাড়িতে আছে ছোটোটা বাড়িতে আছে আমার বড়ো শ্বাশুড়ী আছে ওর কাছে থাকে সারাদিন e school tuition করে তখন বাড়িতে থাকে না মানে কিসে পরে

ও তারমানে ছোটো একে নিয়ে অতো চাপ নেই না একে অতো নিয়ে চাপ নেই তবে এ ওর মতো অতো অশান্ত নয় একটু শান্ত মেয়েদের মতো শান্ত হয়ে থাকে সবসময় আর বড়োটা বিশাল

হম ছোটটা একদম চুপচাপ শান্ত যেটা বলব সেটাই বলবে আর যদি বাড়ি থেকে বেরোতে না বলি তা দেখব মানে বাড়ি গিয়ে দেখব বাড়িতে আছে আর বড়োটা বা বা ও বাহানা করে একদম যা ইচ্ছে তাই করে বসে থাকবে সেটাই পরীক্ষা নিয়ে তো তাহলে ওদের চাপ eight যেহেতু eight এর পরীক্ষাটা অনেক মাইনে রাখে অনেক তোমার কাজে লাগে একটু পরীক্ষাটা ওগুলো তো চিন্তাই আমি তো কঠিন ব্যাপার আমার কঠিন অবস্থায় নিয়ে গিয়েছিল যে দেখে আমার মা ব্যবস্থা করবে যে তাহলে ওকে আর রাখা যাবে না ওকে বাইরেই দিয়ে দে ওকে মানে স্কুলে পরীক্ষা দেওয়া করালাম সেই তোমার মিশনগুলোতে তা উচিতও ছিল সাদা paper জমা দিয়ে চলে আসছিল আর আমাকে বলেছিল মা আমি সব করেছি এবার allow হয় না কোনও মতেই জানো তো দিয়ে আবার এবার এখন যখন ওকে জিজ্ঞেস করছি তখন বলছে আমি কিছু লিখিনি তো আমি কি করে allow হবো

ভাবো কতটা বদমাশ ছেলে দেখো তাহলে পরীক্ষা দিবি আবার এই যে সামনে exam হল রামপ্রসাদ বিদ্যাভবন এই পড়েছিলো দুটো exam দিলোও না আবার exam দিলো তো মানে কী বলব কোনওরকম যাওয়া সেই ধাক্কা করে পাঠানো যে নিজে গিয়ে দিয়ে আসতাম ওখানে দাঁড়াতাম আবার নিজে গিয়ে নিয়ে আসতাম এরকম ব্যাপার অত বড় ছেলে eight এ পড়ছে তো মানা পড়বো না এমন ইচ্ছা জেগে গেছে এত brain এত লেখাপড়াতে ছোট থেকেই ভাল ছোট থেকেই first নাহলে second এরকম হতোই আর কি

না না একদমই যার জন্যই আর কি এরকম decision নিলাম যে বাইরে থাক ভাল থাকবে আমিও ভাল থাকব ও ভাল থাকবে তো এখন কি শান্ত হয়েছে না ও রকমই আছে একদম line এ চলে এসেছে সময় সময় পড়ালেখা একবারে tight সাড়ে ছয়টা থেকে রাত দশটা অবধি কোনওরকম কোনও বদমাশি না sir দেরকে জিজ্ঞেস করলাম গত বার গত সপ্তাহে গিয়ে তারা বলছে না এই যে exam ছিল সাত তারিখ আট তারিখ নয় তারিখে exam ছিল তা এখন আর জানা হয়নি ধরো কালকে শনিবার আজকে শনিবার শনিবার phone করতে দেয় তো কালকে phone করে জানব যে এই পরীক্ষাটা কেমন দিলো আর কি বুঝলাম বুঝলাম তা বটে খুব চিন্তা গো ছোটবেলাতেও পরীক্ষার জন্য চিন্তা থাকে আবার বড় হলে তো আরও চিন্তা থাকে যা বলেছ তুমি বড় হবে তখন আরও চিন্তা এত পড়ালেখার পরে কিছু করতে পারবে না পারবে না পরীক্ষায় কী করবে পরীক্ষা কেমন দেবে তখন আবার সেই মানে আরো চিন্তা হ্যাঁ সেটাই আর বড় বেলায় যদি পরীক্ষা ঠিক করে না দেওয়া হয় তখন কী চাকরি পাবে কি পাবে না এটার একটা চিন্তা আর পরীক্ষা দিয়েও যে ভালো result করে আদৌ চাকরি পাবে না তখন পরে কী করবে তারা মানে মানে বিশাল উম আর যেহেতু ছেলে মেয়ে হলে কী হয় তোমার বিয়ে দিয়ে দাও ব্যাস একটা ভালো ছেলেকে বিয়ে দিয়ে দাও কোনও tension মুক্ত একবারে হ্যাঁ সেটাই মেয়ে হলে তাও একটা মানা যায় যে বিয়ে দিয়ে দেওয়া যাবে কিন্তু ছেলে হলে তার বিয়ে দিয়ে দেওয়া যাবে না না ওকে তো কিছু করতে হবে আর সবসময় বাবা-মায়েদের চিন্তা থাকে যে কোনও একটা কাজ করাবো না ছেলেটা যাই হোক লেখাপড়া যদি করে কষ্ট করে ভাল করে লেখাপড়া করলে কোনো একটা যদি চাকরি ছোটখাটো ও জোগাড় করতে পারে তবুও সে আরামে কাজ করবে

ভেবেছি তো বটেই বড়োটার মানে brain টা একটু বেশি ভালো ঐজন্য ওকে চাইছিলাম engineering পড়াব আর ছোটটার ছোট থেকেই মানে ডাক্তারের খুব শখ তাই তাকে ভাবছিলাম ডাক্তারি পড়াব কিন্তু যদি নিজেদের সামর্থ্যের মধ্যেও যদি হয় তবে যে আমরা তো এরকম খুব যে মানে high five family তাও নয় মধ্যবিত্ত family বুঝঝই তো কত কষ্ট হয় ছেলেদের লেখাপড়া করাতে তাও আবার দুটো ছেলে একসঙ্গে বেসরকারিতে লেখাপড়া করা মানে বিশাল ব্যাপার হ্যাঁ সে তো বটেই ছোট ছেলেটা কোন স্কুলে পড়ে ছোট ছেলে আমাদের উম তোমার . এখানেই little birds বলে একটা school ওইখানেই পরে

little birds বাংলা to english medium

ওটাতেই পড়ছে মোটামুটি দুটো ছেলে লেখাপড়াতে ভালো মানে আর ছেলেদের মতো অতটা বকতে হয় না বা অতটা গাধাও নয় যতটা গাধা হলে তো primary তেই দিয়ে দিতাম যে যার যা করবি কর গা সেটাই সেটাই আর তোমার পরীক্ষা নিয়ে কি চলছে বলো আমার পরীক্ষা নিয়ে খুব চিন্তা গো last year খুব ভয়ও লাগছে কী হবে না হবে ঠিকঠাক করা হচ্ছে না ঠিকঠাক কিছু হচ্ছে না তবে যেহেতু পরীক্ষাটা কাছে তোমাকে পরীক্ষার দিকে আগে focus হওয়াটা বেশি উচিত

ও তোমারও engineering line engineering line টা আমার খুব পছন্দ ছোট থেকেই কিন্তু ভাগ্য খারাপ আমাদের তো অতদূর অতদূর মানে পড়াতে পারেনি বাবা-মা বিয়ে দিয়ে দিয়েছে ছোটতেই এটাই হচ্ছে ব্যাপার এর জন্য আমার প্রথম থেকেই খুব শখ যে বড়ো ছেলেটাকে engineering নিয়ে পড়াবো আর কী মাঝে বেশ ছোট থেকে বেশ ভালই চলছিল তারপরে মাঝে এমন হয়ে গেল মানে হঠাৎ করে লোকের সঙ্গে মিশে phone দিয়ে জানছেই তো আমাদের গ্রাম side সব সময় লোককে নিয়ে কারবার সে তো স্বাভাবিক বুঝতেই পারছি কিন্তু না না এখন তুমি পাঠিয়ে দিয়েছ যেহেতু ওখানে একটা system এর মধ্যে আছে সেটাই ওই জন্য তো আরো পাঠিয়ে দিলাম যে যাক

অন্তত result টা তো ভাল করে করবে পরীক্ষা দিয়ে সেটাই result তো ভালো করবে আর . এই মাসে দু সপ্তাহের class করে পরীক্ষা দিয়েছে হয়তো খুব একটা অতটা ভাল হবে না আশা করছি সামনের মাসে পরীক্ষা দিলে ভাল হবে . দেখিয়ে দিয়েছি sir দের সঙ্গে কথা বলব প্রথম প্রথম গেছে ওকে সব কিছু system এ দেখো এতদিন একটা ছন্নছাড়া ভাবে ছিল আবার system এ আসতে করতে ওকেও তো সময় দিতে হবে হম system এ মানে একদম বাজে হয়ে গিয়েছিল কি বলবো তোমাকে বাড়িতে মানে উম ভাবতে পারবে না ছয় মাস বইয়ের মুখ দেখেনি এত জেদ আর আমি তো সবসময়তে কান্না করতাম যে একে কী করে বশে আনব কী করে বশে আনব ওর বাবাও সেই মেরেধরে একাকার করতো আর মারলে নিজেকে খুব খারাপ লাগতো যে এটা প্রথম সন্তান তো মানে আমি ভেবে পাচ্ছিলাম না যে ওকে কী করে বশে আনব আবার পরীক্ষাতেও বসতে দিচ্ছি কোনও জায়গায় তাও লিখছে না মানে পড়বোই না এরকম মানসিকতা হয়ে গেছিলো মানে আমাদের সঙ্গে যত ছেলেরা কাজ করেছে আমিও কাজ করব পড়বোও না পরীক্ষাও দেবোনা কিছুই করব না

বড়দের সাথে মিশে মানে ভেবেছে যে এখন থেকেই কাজ করব এই করব ওই করব ওই ব্যাপারটা হয়ে গেছে আর main ব্যাপারটা কি phone কোনও দিন হাত দিতে পারেনি এবার বড়দের কাছে সবার কাছে phone আছে জানছে তখন phone এর ব্যাপারটা কী রকম চলছে খালি game game আর game এ যেভাবে ছেলেরা টাকা নষ্ট করছে মানে কঠিন ব্যাপার . টাকা লাগাচ্ছে ওরকম মানে আমিও income করব এই চিন্তাধারাটা ওর নেই আমারও phone হবে আমিও game নিয়ে খেলব আমিও নিজের ইয়েতে ব্যস্ত থাকব এরকম যে আমাকে কষ্ট করতে হবে এটা ভাবছেননা তা সব নিজের থেকে বড়ো বয়সে মিশলে তো ও রকমই হবে সেটাই এখন দেখা দিয়েছে কতটা মানে উম change হয় আর কতটা ভালো হয় এক বছর তো দেখব তারপরে যদি ভালো হয় তাহলে কষ্ট করে রাখব নিজেরা সেরকম কষ্ট করবো manage করব সেটাই এবার যদি না হয় তখন দেখা যাবে হয়ে যাবে গো ওখানে একটা system আছে পড়ার ইয়ে আছে ওই আছে হয়ে যাবে

সে তো বটেই আর পরীক্ষা নিয়ে না ও দেখবে কিছুদিন পর মানে যখন সবকিছু system এ থেকে যাবে সবকিছুই করবে দেখবে ওর নিজেই তোমাকে আর বলতে হচ্ছে না ও নিজেই পরীক্ষা নিয়ে চিন্তা করছে সে তো পরীক্ষা হলে বলছি যে আমাকে কিছু বলতে হত না ছোটবেলা থেকে মানে ওঁকে এমন ভাবে গড়ে তুললাম পরীক্ষার সময় খালি আমাকে বলত তুমি চিন্তা করবে না তুমি চিন্তা করবে না আমার পরীক্ষা আমি দেখে নেবো আমার থেকে যেন তোমারই পরীক্ষা এরকম বলতো আমাকে বলতাম হ্যাঁ যখন ছেলেদের পরীক্ষা হয় মায়েদের আগে পরীক্ষা হয় এরকম ব্যাপার আর সেই ছেলে এমনভাবে পরি বড় হয়ে এমন পরিবর্তন তার জন্য আমাকে লাগে মানে মেয়েরাই ভাল বলো সে তো বটেই বুঝতেই পারছি কিন্তু ও এখন যেখানে আছে আশা করি ও আহ নিজে নিজেই পরের বার থেকে সব কিছু ই করতে পারবে আর তোমার মানে কটা subject নিয়ে পড়াশোনা করো কটা subject মানে engineering এ কটা কটা subject থাকে তাই নিয়ে পরীক্ষা দিতে হয় change হয় subject first year এ যেটা থাকে ওটা আর second year এ থাকে না second year এ যেটা থাকে ওটা আর third year এ থাকে না পাঁচটা করে আচ্ছা পাঁচটা করে তাহলে এখন কটা আছে

এই পাঁচটাতেই মানে পরীক্ষা দিতে হবে

ওখানে ও chance পেয়েছিল মানে ninety-eight percent number তুলেছিল যে পেয়েছিলো এখন চাকরি পেয়ে গেছেন ছেলেটা হম আমাদের এখানে বাড়ি বিশাল brilliant ছেলে মানে আমাদেরই মধ্যবিত্ত পরিবারের এত ভাল লাগছে দেখে যাইহোক অত কষ্ট করে পড়ে খ খরচাপাতি করে বলতে মানে পড়ে নিজের life টা নিজে settle করে নিলো হ্যাঁ এখন তোমার ছোটবেলাতে তাও পরীক্ষাতে কি চিন্তা থাকে যে পরীক্ষায় ভালো number না করলে অন্য class এ উঠতে পারবে না কী হবে না হবে আর এখন আমাদের চিন্তা হচ্ছে যে পরীক্ষায় যদি ভালো number না পাই তাহলে আমরা চাকরি পাব না এত এত টাকা দিয়ে পড়ানো সবকিছুই জলে চলে যাবে যা বলেছো এটা কঠিন . যা চিন্তা যে ভালো নম্বর না পেলে বাবা-মা বকবে আর উম পরের class এ উঠতে পারব না এই যে একটা নাম বদনাম হবে কি বাড়ি যাব কী করে এ রকম একটা চিন্তাধারা আর বড় হয়ে এই যে পরীক্ষা দিলে মানে সারা life এর সেই পড়াগুলো একদম জলে হ্যাঁ সেটাই কি করবো বল এখন তোমার চিন্তা হচ্ছে যে আমার ছেলে পয় উম কী রকম number আনবে পরের class এ কী রকম rank করবে আর আমার চিন্তা হচ্ছে যে আমি বড় হয়ে চাকরি মানে প পড়া শেষের পরে চাকরি পাব কি পাব না কী করব

সেটাই গো সেটাই গো কী করব কিছু বুঝতে পারছি না চারিদিকে এত ঝামেলা তারপরে কাজ ওইটাই কাজের খানিক সময়টা কম দাও তোমার ঐ দিকে খানিক সময় দাও তাহলেই মেনে নেবে মানে চিন্তা করলে কি হবে বেকার মাথার ওপরে চাপ বাড়বে শরীরে অসুস্থ হবে দরকার কী কাজের ওই দিকটা কিছুটা কমিয়ে নিয়ে ঐদিকটাতে একটু সময় দেবে দেখবে আপনি সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সেটাই ওটাই আর কি . তাহলে আপনি ঠিক হয়ে যাবে সব যে আমাকে এই কাজ করতেই হবে আমাকে পরতেই হবে যে করে হোক আমাকে এরকম নম্বর তুলতেই হবে বা আমার বাবা মার মুখ রাখতে হবে এটা যখন মাথার মধ্যে ঢুকে যাবে তখন দেখবে automatically সব হয়ে গেছে সেটাই আবার যদি ভালো করে না পড়ি তখন বলবে যে এত পরাল উম কী করল উম বলেছিলাম প্রথমে আমি এত পড়াতে হবে না ই করতে হবে না হম তখন মানে এমন কথা বলবে তোমার ওটা আরো গায়ে লেগে যাবে তো ঠিকই বলছি আমি এতদিন পড়া করেও আমার আর কিছু হল না তখন সেখানে তুমি আরও depression এর মধ্যে চলে যাবে হ্যাঁ সেটাই খুব ঝামেলার ব্যাপার তারপরে আর কাজ থেকে এসে না পড়তে ইচ্ছে করছে না কিছু মনে হচ্ছে একটু ঘুমায় সামনে পরীক্ষা তাও পড়তে ইচ্ছে করছে না

হ্যাঁ সেটাই ওটাই করছি sir কে বললাম যে এরকম এরকম ব্যাপার আবার office এ ছুটিরও একটা ব্যাপার থাকে ছুটিটা নেই বললেই চলে একদমই ছুটি দেয়না এখানে কারণ আমার ভাইও তো করতো আগে দেখতাম প্রত্যেকদিন একদম ছুটিমুটি থা থাকেই নাএখানে রবিবারটাই যা ছুটি তাই হ্যাঁ ছুটি থাকে না তারপরে তোমার হচ্ছে যে এটা তো খালি দুদিন লাগবে এই পরীক্ষাটা কিন্তু যেটা final পরীক্ষা হবে সেটাতে তোমার হয়তো পাঁচ ছয় দিন লাগবে তখন একটা manage এর ব্যাপার আছে পাঁচ ছয় দিন ঐদিকে তোমার পরীক্ষা আবার ধরো যাতায়াত তোমাকে extra কদিনও এদিকে ছুটি নিতে হবে পরীক্ষাটার জন্য আগে থেকে তৈরি হবেতোমাকে তো দুই দিন mind টা fresh করতে হবে এর থেকে কাজ থেকে

সেটাই আর বলছি ইয়ে engineering এ তো privet এও চাকরি করা যায় বলো

ও সরকারি চাকরি কম থাকে না সরকারিতেও থাকে বা সরকারি তে chance পাওয়ার উপর depend করে পরীক্ষা দিতে হয় হম আমাদের এখানকার ছেলেটা কিন্তু সরকারিই কাজ চাকরি করে ও

হম সেটাই আর পেয়েছে একটা গ্রামের ছেলে মানে বিশাল ব্যাপার হ্যাঁ খেটেছে হম তারপরে সরকারি আর কি খাটতে হবে সব কি কিছু সব কিছুর পিছনেই তোমাকেও কি বলতো খাটতে হবে না খাটলে হবে না সেটাই time দিতে হবে খাটতে হবে আজ যদি না . তাহলে আমার ভবিষ্যৎ খারাপ সেটাই হচ্ছে ব্যাপার সেটাই খাটতে হবে খেটেখুটে করতে হবে দিয়ে কতদূর কী মানে হলো পরীক্ষার জন্য কতদূর কী হলোটা

দেখো কতদূর কী হয় যদি মানে ভালো করে হয় তাহলে ভালো হয়ে যাবে ঠিকঠাক সব চলে যাবে সেটাই ওটাই আর কী দেখতে হবে চেষ্টা করতে হবে সবই চেষ্টার উপর কিন্তু এত এলে থাকছি তারপরে আমার কালকে আবার কি হয়েছে জানো কালকে আবার পায়ে লেগে গেছে পা নিয়ে না হাঁটতে পারছি না কিছু করতে পারছি কি করে লাগালে পায়ে আরে একটা গর্ত ছিল আমি গর্তটা অন্ধকারে খেয়াল করিনি পা টা ভরে দিয়েছি দিয়ে পা টা মচকে গিয়ে রাস্তার মধ্যেই পড়ে গেছিলাম

না ভেঙে যায় নি but ভীষন ব্যাথা করছে মানে পা তুলতে পারছি না হাঁটা তো দূরে থাক নামাতেই পারছি না বিছানা থেকে দিয়ে ডাক্তার দেখালে ডাক্তার কি বলল ডাক্তার দেখাইনি আমার দুটো দাদা আছে যারা nursing করে ওই দাদা গুলো উম একটা দাদাকে phone করেছিলাম দাদাটা এল দিয়ে ওষুধ টষুধ দিল উম bandage ট্যান্ডেজ করে দিল তার পরে গিয়ে একটু পা টা নিয়ে বাড়ি আসতে পারলাম কোনওমতে তো এখনও ডাক্তারের কাছে যায়নি ওরা বলল যে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই এই ওষুধ খেলে আর এই bandage করলেই হয়ে যাবে আর কি আর ওরা তো থাকছেই ওরা জানবে বুঝবে বরং ওরা বেশি ভালো মানে তোমাকে suggest দেবে ডাক্তার তো মানে বহুত বড় list দিয়ে দিবে তার থেকে ডাক্তারের কাছে না যাওয়াই ভালো যদি কা কেউ একটু জানাশোনা থাকে তো তাদের কাছে করে নেওয়াটাই best

একদমই বিছানায় একদমই বিছানাতে আছি কালকে কোনওমতে বাড়ি এসেছি পা ফেলতে পারছিনা পায়ে এত ব্যথা করছে হম তাহলে এখন college টলেজ college কি বার কি বার যাও কলেজ ওই রবিবার রবিবার যাই কাজে ছুটি থাকে তখন রবিবার রবিবার যাই হম আর কতদিন পর পরীক্ষা তোমার এই বলছে তো পনেরো ষোলো তারিখ থেকে হবে হম কোথায় পরীক্ষাটা কোথায় হচ্ছে পরীক্ষা আমাদের college এই হবে আমাদের home center আমাদের অন্য কোথাও পড়ে না আচ্ছা কোন college কোথায় পড়ো তুমি

উম কোথায়

গনপুরে হ্যাঁ তা অনেকদূর তো পড়ছে গো হ্যাঁ অনেক দূর তা পঁয়তাল্লিশ মিনিট লাগে যেতে হম তা লাগবে train এই যাওয়া আসা করো bus এ ওখানে stoppage নেই train এর